মন্দিরের ভিতরে একটা সুন্দর ঠাকুরের মূর্তি রয়েসে।

নদীর তীর ধারে একটি লাল ফুলের গাছ রয়েছে।

এখানে একটি লোক মোটরবাইক সারাচ্ছেন।

এটা একটা বড়ো বিল্ডিং বাড়ি।

রুমটিতে অনেক লাইট লাগানো আসে।

এখানে ব্যায়াম করার জন্য অনেক সরঞ্জাম রয়েছে।

ঘরটিতে অনেক পোস্টার লাগানো রয়েসে।

এখানে অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছি।

মাঠে একটা পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে।

পাহাড়ের সামনে একটা ফাঁকা মাঠ রয়েছে।

রুমটির সাদা রং করা রয়েসে।

রাস্তাটির মোড়ে একটি কারেন্টের সিঁড়ি আসে।

এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি।

রাস্তার ধারে একটি বড় বাড়ি আসে।

সেলুনটি অনেক বেলুন লাইট দিয়ে সাজানো রয়েছে।

এখানে একটা বড়-ও বিল্ডিং বাড়ি দেখতে পারসি ।

দূরে একটা পাথরের পাচির দেখতে পাচ্ছি।

এটা আ একটা ইস্কুল ।